এ মমতাজ মহলের স্মরণে তৈরি করেছিলেন যিনি সেই বছর সতেরোই জুন মারা গিয়েছিলেন এবং চৌদ্দতম সন্তান কমলা বেগমের জন্ম দেন

তাজমহলের অনুপ্রেরণা হিসেবে ধারণ করে একটি প্রেমের গল্প চিত্রিত করে। architecture এবং design তাজমহল স্বীকৃত animation ইংরেজি subtitle তাজমহল ইন্দু ইসলামিক এবং পূর্ববর্তী মোগলের স্থাপত্যের নকশা ও ঐতিহ্যকে অন্তর্ভুক্ত করে এবং প্রসারিত করে। গোর-ই-আমির সমরখন্ডের মোগল রাজবংশের পূর্বপুরুষ তৈমুরের সমাধিসহ সকল এবং মোগল ভবনটি ভেঙ্গে বিশেষ অনুপ্রেরণা এসেছে। হুমায়ুনের সমাধিতে চার ভাগ উদ্যান এবং পরিকল্পনাকে অনুপ্রাণিত করেছিল। সাহিক ই মুদ্দৌলা সমাধি কখনো কখনো বেবি তাজও বলা হয় এবং দিল্লীতে শাহজাহানের নিজস্ব জামে মসজিদ। যদিও পূর্ব পশ্চিম মোগলগুলি এ ভবনগুলি প্রধানত লাল বেলে পাথর দিয়ে তৈরি। শাহজাহান আধা মূল্যবান পাথর সাথে সাদা মারবেল ব্যবহারকে উৎসাহিত করেছেন। তার পৃষ্ঠপোষকতায় নির্মিত ভবনগুলি উন্নতির একটি নতুন স্তরে পৌঁছেছিলেন। আচ্ছা, এবার হচ্ছে পর্যটক পর্যটন তাজমহলে পর্যটকরা তাজমহল বিপুল সংখ্যক পর্যটকদের আকর্ষণ করে। ইউনে~ নেস্কো দুই হাজার এক সালে দুই মিলিয়ানেরও বেশি দর্শকদের নথিভুক্ত করেছে। যাহা দুই হাজার চৌদ্দ সালে প্রায় সাত থেকে আট মিলিয়নে বেড়েছে যা ভারতীয় ভারতী নাগরিকদের জন্য মোটামুটি কম entry fee এবং বিদেশীদের জন্য ব্যয়বহুল। দুই হাজার বাইশ সালের হিসাবে ভারতীয় নাগরিকদের জন্য fee ছিল পঞ্চাশ আর কেহ

শীতল মাসে বেশিরভাগ পর্যটক আসেন। কমপ্লেক্সের কাছাকাছি কোন যানবাহন চলাচলের অনুমতি নেই এবং দর্শকদের হয় পার্কিং এলাকা থেকে হেঁটে আসতে হবে বা একটি বৈদ্যুতিক বাস ধরতে হবে। খাবাসপুরা বর্তমানে দর্শনার্থী কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য পুনরুদ্ধার করা হচ্ছে। তাজমহল হলো ভারতের আগ্রা শহরের যমুনা নদীর দক্ষিণ তীরে একটি হাতির দাঁতের সাদা মার্বেল সমাধি। এটি ষোলশ বত্রিশ সালে মোগল সম্রাট শাহজাহান রাজত্বকাল ষোলশ আটাশ থেকে ষোলশ আটান্ন তার প্রিয় স্ত্রী মমতাজ মহলের সমাধির জন্য তৈরি করেছিলেন~ তৈরি করা হয়েছিল। তাজমহলের পিছনের আসল কাহানি! এটি ষোলোয় একত্রিশ সাল পঞ্চম উভয়ই সম্রাট শাহজাহান এবং তার তৃতীয় কিন্তু সবথেকে প্রিয় স্ত্রী মূলত একজন মুসলিম পারস্য রাজকন্যা আর মমতাজ মহলের সারণ~ স্মরণে নির্মাণ করেছিলেন। তার তেরোতম সন্তানের জন্ম দেওয়ার পর তিনি বিদ্রোহ দমন করার অভিযানের সময় ভবহানপুরে তার স্বামীর সাথে মারা যান। Hello ঋত্বিক কেমন আছো?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

এইতো তোমার পড়াশোনা করছিলাম নিয়ে বসেই আছি তা তোমার phone টা আসলো, বলো তোমার খবর? আমি এই তোমার হচ্ছে কলেজে একটু বেরোব, কলেজ শুরু হয়ে গেছে হ্যাঁ তাই, আহ কিসের পড়াশোনা করছো এখন সেভাবে তো জানাই হয় না তোমার সঙ্গে,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

তার জন্য একটু college এর list গুলো নিয়ে একটু বসেছি, ওটাই করছি আহ নিয়ে আহ কোনটা তাহলে choose কোনটা করলে? এখানে দু তিনটে college আছে এবার দু তিনটে college এর form ভাবছি আনতে যাবো ওটাই দেখছিলাম যে কবে থেকে from ছাড়বে সেটা নিয়ে আলো~ চনা করছিলাম দেখছি যে form কবে ছাড়ছে তাহলে Form নিয়ে আসতে হবে form নিয়ে তিন চারটে college এর form fill up করবো, তারপরে যেখান থেকে আমাদের ভালো সুযোগ হবে তো সেখানেই ভাবছি ভর্তি হয়ে যাবো আহ তা ঠিক আছে সেই বিষয় দেখো কোন টা বেশি better হয় কারণ আহ নিজের জিনিস টা নিজে ভালো করে বুঝতে পারবে আর আমি তো ধরো এখন হয়ে গেছি কলেজে admission নিয়ে নিয়েছি তোমার রামপুরহাট college এ বুঝলে?

হ্যাঁ বেশ তোমারও পড়াশোনা টাও বেশ মোটামুটি ভালোই হচ্ছে খারাপ হচ্ছে না, তো ভাবলাম আরকি আমার বাড়ির কাছে হয়ে যাচ্ছে তো আমি ভাবছিলাম যে নাহলে বোলপুর টা নেব নাহলে এদিকে তোমার বহরমপুর টা টা নেব কিন্তু তারপর ভাবলাম আবার সেই যাওয়া আসার একটু মানে অসুবিধা টা হয়ে যাবে যেতে আসতে প্রায় time অনেকটা লেগে যাবে, তো ভাবলাম সেই time টা যদি ভালো ভাবে পড়াশোনা তে লাগাই তো যাই হোক life এ একটু হলেও উন্নতি টা বাড়বে, তো সেই বিষয় টা নিয়ে আমি ভাবলাম যে তাহলে রামপুরহাট ভর্তি হওয়াটাই অনেকটা better হবে তোমার কি মনে হয়? হ্যাঁ তোমার সত্যি এই decision টা খুব ভালো আর একটু ভেবে চিন্তেই করতে হয়, কেননা কোন college টা ভালো হবে তার জন্য একটু সময় নেওয়া উচিত তারপরে না ভাবতে হয় যে এই college এর থেকে ওই college টা একটু ভালো হতো নিয়েই ভাবছিলাম, তো শুনেছি যে আমাদের সামনের সপ্তাহে এই কোন~ কোন college এ form ছাড়বে তো ওখানের form টা নিয়ে আসবো, আমাদের এখানেও তিন চারটে college আছে পাঁশকুড়া বনমালী college তমলুক হ্যামিলটন college আরও দু চারটে college আছে পাঁশকুড়াটাই সামনে হবে তো ভাবছি ওখানেই ভর্তি হবো, কিন্তু যেহেতু একটু কোন subject নিয়ে পড়বো কোথায় ভালো chance পাওয়া যাবে honours নিয়ে পড়বো ভাবছি, তো সেইজন্য তিনটে college এই form দেবো,

আহ মানে আহ তুমি কোন subject নিয়ে honours করবে তাহলে ভাবছো? আমি ভাবছিলাম ওই ইতিহাসে একটু honours করার ইচ্ছা ছিল আহ যাইহোক, আমাকেও ইতিহাস subject টা ভালো লাগে but আমি english এ honours নিয়ে হলাম তো মানে english টা আমার favourite subject বলতে গেলে আর english টা আমাকে বেশ ভালো লাগে বুঝতে পড়তে তো তার জন্য english টা নিয়েছি তোমার ইতিহাস টা আমাকে ভালো লাগে বেশ মোটামুটি কিন্তু কি বল~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

আমি গল্পের মত করে পড়ি এবং আমাদের যিনি sir ছিলেন বা master ছিলেন তিনি আমাদের গল্পের মত পড়াতেন, এবং ওখান থেকে জানতে পারি যে কোন সময় কি হয়েছিল কোথাকার রাজা কে ছিলেন এবং কোন স~ সময় কোন যে~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 উম যাইহোক যাইহোক আহ decision টা তুমি ভালো নিয়েছো সেইদিক থেকে, আর একটা জিনিস কি বলতো, আহ হ্যাঁ যে জিনিস টা তুমি যেটা বললে ইতিহাস নিয়ে তো সেই জিনিস টা আমার ও মনে হয় যদি একবার আহ সেই জিনিস টার logic টা মাথায় ঢুকে যায় না, তো যেকোনো জিনিস ই স~ সহজ, দেখো english প্রত্যেকটা মানুষের কাছে অনেক tough মনে হয়, কিন্তু english এর ও একটা logic আছে এবার সেই জিনিস টা যদি বুঝতে পারি তো যেকোনো জিনিস ই আমাদের পক্ষে সম্ভব হয়ে যায় তো সেইরকম ই একটা ব্যাপার ইতিহাস টা কে হয়তো সাল, বছর এইসব জিনিস নিয়ে অনেক টা মনে রাখা আমাদের কাছে মানে কি বলবো কষ্টকর হয়ে দাঁড়ায় তো যদি logic টা মাথায় ঢুকে যায় বা সেটাকে যদি গল্পের মত পড়ি তো সেটা অনেকটা আমাদের সহজ হয়ে যায় আমাদের জন্যে হ্যাঁ সেটাই এবং সত্যি কথা বলতে যার যেটা পছন্দ হয় সেটা নিয়েই পড়া উচিত যেমন তোমার ইংরেজি পছন্দ ইংরেজি ও ঠিক আছে কেননা প্রথম থেকে তুমি তুমি যদি হচ্ছে grammar এবং noun যদি করে নাও ঠিকমতো word পড়তে বা পড়~ তে ভালো লাগবে আর সত্যি কথা বলতে নিজের যেটা favourite সেটা নিয়ে পড়তে ভালো লাগে এবং সেটা নিয়ে পড়া উচিত, সেজন্য সত্যি তোমারটাও খুব সুন্দর আমারটাও খুব সুন্দর এবার দেখা যাক যে আহ কতদূর নিয়ে যেতে পারি, কেননা এই তো সবে শুরু করলাম সেটাই সেটাই ও ভালো হয়ে যাবে তার জন্য tension নিই না তা কারণ তোমারও হয়ে যাবে, কারণ যা হোক পড়াশোনা তে তুমি অনেক ভালো, তো দেখি এখন কি হয় আর কি বলতো মানে আমার বাবার দিক থেকেও সেই সম্মতি টা পেয়েছিলাম বলতে গেলে কারণ আমার বাবার ও একটা ভালো ছিল যে আমি english নিয়ে honours নেব ভালো ভাবে english টা পড়াশোনা করবো, তারপর graduation বা master degree যাই হোক কিছু একটা করে আমি যদি ভেবেছিলাম যে যদি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 Hostel এ পড়তাম তোমার প্রায় four five বা six এরকম something কিছু একটা অনেকদিন হয়ে গেল, তো তখন বলতো আর কি যে যাই হোক তুই বড় হবি, বড় নিয়ে english নিয়ে ভালোভাবে পড়াশোনা করবি, হ্যাঁ এরকম এরকম করে অনেক কিছুই বলতো তোমার, তো সে দিক গুলো আমার মনে পড়ত ভালো

বুঝলে তো আর others তো অন্যান্য college এও শুনেছি অনেক ভালো পড়া হয়, আহ তোমার কি কোন একটা মানে ওই আহ কি বলে বোলপুর college টার সম্পর্কে কোন ধারণা আছে না ঠিকমতো ধারণা নেই কিন্তু শুনেছি, আমার একটা দূর সম্পর্কের বন্ধু আছে দ~ একটু বাড়িটা দু~ দূরে ওখানেই থাকে তো উনি ওই বলেছিল যে এটা খুব ভালো college এখানে ভর্তি হ এবং এখানে ভর্তি হওয়ার chance টা একটু পাওয়া টা মুশকিল কেননা এখন তো তো competition এর সময় তো সবাই চায় যে ওখানে ভর্তি হওয়ার, তো ভর্তি হয়েছে শুনেছিলাম যে খুব college টা ভালো ওখানকার শিক্ষক শিক্ষিকারা খুব ভালোভাবে ওদের পড়াশুনা করায় এবং ওদের খুব support করে সেটাই সেটাই, তা না হলে ওই দিকটা তোমার ভালো আর আমিও ভাবছিলাম মানে কি বলতো যে বোলপুরটা তো অনেক ভালো, আমি তো first এ ভেবেছিলাম যে যাই হোক না হলে বোলপুর টা নিয়ে পড়াশোনা করব একটু time এর ব্যাপার থাকলে হবে তো হোক, তো তারপরে বাবার সঙ্গে একটু Discussion করলাম তোমার এ বিষয়টা নিয়ে যে কোনটা বেশি better হবে তো যাই হোক বলল যে যে time টুকু ওখানে দিবি তো সেটা যদি তুই tuition এর পিছনে লাগাস তো আমার মনে হয় যে ওটা ওর থেকে অনেকটা বেশি better হবে তা আমি বললাম যে ঠিক আছে তাহলে, তাই করবো কিন্তু তারপর একটু ভয় লেগে গিয়েছিল হয়তো আমি ভেবেছিলাম যে রামপুরহাটে ধরো english honours নিয়ে অনেক তো মেধাবী অনেক ভালোই ছাত্র ছাত্রী আছে তো সেই হিসেবে আহ আমি মনে হয় chance টা পাবো না এরকম একটা ভাবনা ছিল তো তারপরে তোমার আহ Firts বারে হয়নি second বাড়ে হয়নি third massage এ এসেছিলো যে youare selected now তো এরকম একটা massage যাইহোক বাবাকেও দেখে আমিতো happy হয়নি যে বাবাও হয় অনেকটা কারণ কাছেই হলো তোমার আমার বাড়ি থেকে তো সেই জিনিস টা ভালো লাগলো হ্যাঁ, সেটাই সত্যি কথা বলতে যে কোন কিছু নিয়ে পড়া, নিজে খুশি হওয়া আহ বাড়ির লোককে খুশি করা, এই দু~ যখন বাড়ির বাবা-মা খুশি হয়ে যায় সেটা খুব ভালো লাগে আমারও ক্ষেত্রে একই রকম হয়েছিল সে কি পরবো নিয়ে ভাবছিলাম, তখন আমায় একটু বাবা মা এবং আগের শিক্ষক শিক্ষিকারা যারা আমাদের আমাকে ইতিহাসটা পড়িয়েছিলো তাদের সাথে কথা বলেছিলাম তো সবাই আমাকে স~ ভালোভাবে বোঝালো যে তোর যেহেতু এখানে ইতিহাসটা খুব ভালো লাগে এবং তুই তো আমাদের school এ ভালো result করতিস এবং যখনই কিছু বলতাম তুই এগিয়ে আসতিস, তোর আগ্রহ যেমন ইতিহাসে আছে তো ওটা নিয়ে পড়াশোনা কর এবং ভবিষ্যতে কোনো যদি কোন সমস্যা হয় তো আমাদের বলিস আমার তো পাশেই আছেই, তার উপরে ওটা নিয়েই শুরু করলাম এই just কিছুদিন হবে যে college শুরু করবো তাই ভাবছিলাম যে, college এ তো ভর্তি হবো কেমন কি dress কেমন কি যাওয়া আসা ওখানে কিভাবে যাবো সেটা নিয়ে একটু বাড়ির সবাই কথা বলেছিলাম এবং শিক্ষক নেবো কি নেবো না দেখছিলাম খোঁজ নিচ্ছিলাম তো দেখছি ওটাই কি করা যায়, দ্যাখো আহ যতটুকু মনে হয় আমার যেন যে আহ college এ তোমার dress নিয়ে ততটা চর্চা করে না, হ্যাঁ তবুও কিছু কিছু college আছে যেমন politechnic college আছে বা others যে college গুলো আছে তুমি যদি ভালোভাবে পড়াশোনা করতে চাও বা যে সেই বিষয়গুলো নিয়ে তুমি চর্চা করতে চাও তো সেখানকার dress গুলো আলাদা but আমাদের এই রামপুরহাট college এ বলতে গেলে সেখানে dress নিয়ে কোনো চর্চা নেই যে যেমনটা পারে আরকি পরে আসে হ্যাঁ, তো সেদিক থেকে আহ বলতে গেলে আমা~ ভালো লাগে না আমাকে যদি একটা personally একটা ঠিক ড্রেসগুলো আহ সবাই পড়ে এরকম একটা dress করে দেয় না তো আমাকেও মনে হয় যে অনেকটা বেশি ভালো লাগে school এর মত হ্যাঁ, সেটাই কিন্তু কিছু ও~ ওখানকার কিছু পোশাক কোন নিয়ম না থাকলেও একটা নিজস্ব একটা পোশাক রাখতে হবে যেখানে আমাদেরকে ভালো লাগবে ভালো দেখাবে এবং ওদের বাবা মা কিভাবে চায় যে কোন কিছু পড়ে না যাওয়া যেখানে নিয়ম নেই এখানে কিছু থাকে তো এই ভাবেই দেখছিলাম তারপর ভাবছি যে সামনে একটা শিক্ষক নেব কেননা college কত শুরু করছি ওখানকার syllabus সম্পূর্ণ আলাদা হবে এবং অনেক কিছু কর~

কোনো সমস্যা নেই যখন কলেজ শুরু হবে তার আগে থেকে আমাকে phone করে জানিয়ে দিও তারপরে আমার সাথে ক~ আহ দেখা করে নিও এভাবে সেদিন ঘুরে এলাম তো হম সেদিক টা ভালো করেছ কারণ আহ college টা কি বলো তো, মানে কলেজে tuition টা আহ যেমন হয়তো দেখবে অনেক মেধাবী ছাত্ররা থাকে বা যারা একটু talented অনেকটা বেশি হয় তো সেদিক থেকে তারা আহ seven এর য~ যখন exam টা দিয়ে দেয়, তখন তারা eight এর আহ eight এর বই না পেতেই eight এর class না চালু হতেই বা eight এর admission না হতে others বইগুলো নিয়ে সেগুলো কিন্তু চর্চা করতে লাগে, তো same বিষয়টা তুমিও দেখো চেষ্টা করো আর teacher নেওয়াটা তা অত্যন্ত একটা tuition নেওয়া অনেকটা জরুরি আর পড়াশোনার ক্ষেত্রে তো কলেজে তো সেরকম হয়না না but exam টা অনেকটা tough হয়, এবার জানিনা অন্যান্য কলেজে কিরকম হয় but রামপুরহাট টাতে হয় তোমার আহ exam টা নিয়ে অনেকটা tough প~ পড়াশোনায় যতটা ভালো না হয় but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 তো সেটা চেষ্টা করো, আর না বুঝলে তো কারণ tuition না হলে কিছু হবে না মনে হচ্ছে উম হ্যাঁ সেটাই, তা একটা যেটা কথা বললে এটাও সু~ সত্যি খুব ভালো কথা যে আমরা যে উচ্চ্যমাধ্যমকি বা মাধ্যমিক দিয়ে এসছিলাম, দিয়ে এসে ভাবলাম যে চলো মাধ্যমিক দিয়ে এসেছি, এখন তো আমাদের result বেরোতে এখনো দু তিন মাস বাকি থাকবে কিন্তু সত্যি কথা বলতে এইভাবে ওরা পরীক্ষা দেওয়ার সময় ভাবি যে আজ থেকে ছুটি পড়লো, দু তিন মাস ঘুরবো, কিন্তু যেহুতু বাড়িতে পড়ার চাপ বা যেহেতু একটা কিছু করে দেখাতে হবে, বাবা মার ইচ্ছে যে আমার ছেলে একটা কিছু করে দেখাবে সেই জন্য বলতে ওই পরীক্ষা এ~ দিয়ে বাড়ি আসার পরে result যতই দূরে থাকুক না কেন দু~ এক~ এক থেকে দু সপ্তাহ একটু বাইরে ঘোড়া হয়, মামাবাড়ি যাওয়া বা কোথাও ঘুরে আসা তারপর কিন্তু সেই বই নিয়ে বসে পড়তে হয় যে এর পরে যেটা

হম সেটাই সেটাই, ওটাতে অনেকটা মেধা জোটে আমাদের কাছে যদি আমরা একটা বিষয় নিয়ে পড়াশোনা করছি, আর যদি আরেকটা নিয়ে চর্চা করতে গালিনা, তো সেটার দিক থেকে কি বলো তো অনেকটা মেধা আমাদের আহ মানে মাথায় চলে আসে, তো সেইদিক তো try করাটা অনেক ভালো কারণ আহ কলেজের দিকে কি বলো তো অনেক কলেজে এরকম দেখতে পাবে এখন পড়াশোনার থেকে game নিয়ে বেশি চর্চা চলছে পাবজি, ফ্রী-ফায়ার এইসব হ্যানাত্যানা এসব নিয়ে কিন্তু অনেক চর্চা চলছে মানে কলেজে গিয়ে তোমার ওই ফাঁকি মেরে ওই game এর চর্চা টা চলছে তো আমাদের রামপুরহাটের কলেজে এরম কম বেশি আছে এবং ওখান কার শিক্ষক রা বারণ করে কম বেশি, but তবুও college এ আর কে কার কথা শোনে সেটা তো জানোই তুমি ভালো করে,

আমার বাড়িতে খবর গেলে আমার বাবা মা কি ভাববে এবং বাবা মার নামটার সম্বন্ধে একটু ভাবা হয়ে যে নাম না খারাপ হয়ে যায় সেজন্য আমরা চেষ্টা করি যে ওখানে গিয়ে ভালো ভাবে থাকা, ভালো ভাবে যাওয়া এই যাওয়া নিয়ে কথা মনে পড়লো যে ভাবছি বা কিভাবে যাবো বাড়ি থেকে তো আর সামনে কলেজটা নেই, স্কুলটা সামনে ছিল তো স্কুলটা পায়ে হেঁটেই চ~ চলে যে~ যেতাম তো college টা কি ভাবে যাবো আমার তো এখান থেকে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

তাই না? সেটাই সেটাই ঘোরাফেরা টাকে নিজের passion বানালে হবে না পড়াশোনাটাকে নিজের passion বানাতে হবে, সেটা মনে রাখতে হবে কারণ অনেক ছেলে মেয়ে এখন passion টা কে game খেলা বলো বা ঘোরাফেরা বলো এটাকে বানিয়ে নিয়েছে,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 উম হ্যাঁ সেটাই, এইভাবেই দেখ~তে~ দেখতে দেখতে কলেজ শুরু হয়েই যাবে তো এভাবে যেতে হবে, তা তোমার বাড়ি থেকে কি college সামনে না তোমাকেও কিছুটা journey করতে হবে? না আমাকে ধরো সেরকম journey করতে হয় না আহ যাইহোক আহ তোমাকে বললাম যে scooty নিয়েছি আমি আগে দিতে তো সেদিক থেকে কি বলতো, যে আমার বাড়ি থেকে তোমার college টা যেতে প্রায় উম five minutes to ten minutes এইরকম something কিছু একটা লাগে, তো সেদিক থেকে ধরো আমি এই scooty তে চলে যাই তো এখান থেকে ধরো scooty নিয়ে বার হই তো five বা six seven eight minutes এ তোমার পৌঁছে যাই college বা খুবই ভালো, তাহলে তো খুবই ভালো বাড়ির সামনে college এটা খুব সুন্দর আমাকে এত দূরে যেতে হবে তো দেখা যাক কেননা আমাদের প্রথম তিন বছর যে কিভাবে চলবে? আমরা তো প্রথম দিকে একটু ভয় পেয়েই যাই যে নতুন জায়গায় যাচ্ছি নতুন জায়গায় কিভাবে মানিয়ে নেব কিভাবে আমরা শুরু করব ওখানকার শিক্ষক শিক্ষিকারা আমাকে মে~ মেনে নেবেন কিংবা মানাতে পারব কিনা, শ্রদ্ধা ঠিকমতো করতে পারব কিনা, এবং কিভাবে ওনাদের সম্মান করবো সম্মান করতে কোন ভুলত্রুটি না হয়ে যায় সেগুলো নিয়ে প্রশ্নগুলো একটু ভাবছি, জানিনা কি হবে দেখা যাক college টা শুরু হোক তারপর একটা নতুন আহ জগৎ শুরু হবে এবং আস্তে আস্তে তো শিক্ষা জগৎটাও বাড়ছে এবং বয়স টাও এগোচ্ছে এর পরে একটা কিছু তো করতে হবে সেটা নিয়েই তো college এ ভর্তি হওয়া বাবা মার্ তো মুখ উজ্জ্বল করার জন্যই দ্যাখা যাক কতদূর করা~ করতে পারি সেটাই সেটা দ্যাখো কোনটা বেশি ভালো হয় তোমার ক্ষেত্রে বা সবাইয়ের ক্ষেত্রে আর একটা জিনিস মাথায় রেখো যে আহ college মানেই যে যাচ্ছি বা college এ দ্যাখো অনেক মানুষ এরকম ভেবে নেয় যে college এ গেছি মানে অনেকটা বেশি বড়ো হয়ে গেছি হয়তো life এর ক্ষেত্রে but এই জিনিস টা মাথায় রেখোনা, বা আমিও রাখিনা সেই জিনিস টা যে না আহ college এ পড়ছি মানে বড়ো হয়ে গেছি এই পড়াশোনা টাকে ততটা

বা life এ আহ হয়ে যাবে কিছু একটা এরকম যদি decision আগে থেকে নিয়ে নাও বা দেখবে একটা জিনিস মাথায় রেখো যে আহ যারাই successful হয়েছে, বা যারা এই life এ বড়ো কিছু উন্নতি ঘটিয়েছে তো তারা কিন্তু আগে থেকেই সবকিছু plan করে কারণ যদি আহ মুকেশ আম্বানির কথা বলতে যাও সে যখন জিও খোলে তো তার জন্য কিন্তু সে আগে দশ আট, নয় বছর বা দশ বছর something উম মানে সে আগে সেই পরিকল্পনা টা নিয়েছিল তারপরে পুরো চর্চা করে Plan করে তারপর কিন্তু জিও র আহ অবস্থান টা ঘটিয়েছিল, তো same আমাদের জীবনের ক্ষেত্রেও যদি এই জিনিসগুলো আমরা আগে থেকে না ভেবে নিই, যদি আজকে ঘুমিয়ে থাকি আর ভাবি ভবিষ্যতে কিছু হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে No কোনোদিনই হবে না সেই জিনিস টা কোনোদিনই হবে না, আজকে যদি আহ একটা কর্মের মধ্যে থাকি ভবিষৎতে in future এ এতোটুকু guaranty পেতে পারো যে না কিছু একটা life এ হবে যেটা আহ আমি deserve করি না তার থেকে better কিছু হতে পারি, কিন্তু হ্যাঁ deserve এর থেকেও কর্মটা হচ্ছে undeserve এর মতোই করতে হবে তবেই আমি সেই জিনিসটা আমি deserve করতে পারবো হ্যাঁ, এটা একদম ঠিক কথা ই বলেছো, কেননা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 পরবর্তী সময় তুমি অনেক উঁচুতে উঠতে পারবে তখন কিন্তু আর মুচকে পড়বে না, সেটার উপর আশা করছি যে ঐভাবে যেতে পারবো এবং ঐভাবেই আমাদের যেতে হবে লক্ষ ওটাই আছে এবার সেটা নিয়েই ভাবছিলাম,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 সেটা আর একটা জিনিস আহ যেটা যে বা মায়ের যেখানে সম্মতি পাওয়া যায় হ্যাঁ, তো সেই কাজটা অনেকটা better হয় কারণ যাইহোক আমি আমার বাবার সম্মতি পেয়েছিলাম তাই হয়তো একটু হলেও এগিয়েছি, তো same তোমার ক্ষেত্রেও তোমার বাবারও তুমি যখন সম্মতি পাচ্ছ তো দেখবে life এ অনেকটা এগিয়ে যাবে, and ভালো লাগবে যেখানে দেখবে বাবা মায়ের আহ হ্যাঁ টা থাকে না যদি না থাকে তুমি সেই জিনিসটা করতে চাইছো আর মায়ের বা বাবার যদি না থাকে সেই জিনিসটা একটু হলেও মনে খটকা থাকে, কিন্তু হ্যাঁ বাবা মা হ্যাঁ বলে দিয়েছে যে ওটা যা তুই পারবি বা করবি তো সেই জিনিসটা থেকে একটা অন্যরকম একটা অনুভূতি জাগে তো সেই জিনিসটা হয়ে যায়, এই জিনিটা মাথায় রেখো আর সামনের দিকে এগিয়ে যাও, যে না আমার বাবা দিয়েছে আমাকে একটা আশ্বাস নিয়ে বলেছে বা আমাকে একটা আশা দিয়েছে same আমাকে পূরণ করতে হবে, এরকম একটা অনুভূতি যদি তোমার মনে জেগে যায় তো যেকোনো জিনিস possible হ্যাঁ এইটা~ এটা ঠিক কথা বাবা মায়ের যদি সম্মতি থাকে তাহলে কিন্তু সেটা করতে যতই কষ্ট হোক না কেন সেই কষ্ট টা কষ্ট মনে হয় না, কিন্তু যখনই বাবা মা বা কেউ ভয় দেখিয়ে দেয় যে তুই মনে হয় ওটা পারবিনা তখন কিন্তু যে ইচ্ছেটা হয় তো অনেক সহজ, খুবই সহজ জিনিস সেটা করতেও কিন্তু তোমার অনেকভাবে তোমার হচ্ছে ভুলটা হয়ে যায় কেননা তখন তো মনে হয় যে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

হ্যাঁ সেটাই আজকে যেটা বললে যে আজকে মানুষ অনেক কিছুই করেছে এই suppose ধরে নাও যে এখন কার সমস্ত অত্যাধুনিক জিনিসপত্র আজকে বেরিয়ে চলে এসছে, যারা তোমার আহ দশ দশ জনের কাজ একজন করে নিচ্ছে তারজন্য দশজন আমাদের আহ কর্ম হারিয়ে ফেলেছে, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে ওই ম্যা~ যন্ত্রটাকে কিন্তু মানুষই কিন্তু বানিয়েছে এটা মাথায় রাখতেই হবে কিন্তু সেটাই, মানে আহ আমি একটা তার আগে উদহরণ দিচ্ছিলাম মানে অনেকজনকে আমি দিয়েছি বা এটা বলতাম যে মানুষে computer বানিয়েছে computer মানুষকে নয়, তো অনেকজন এরকম ভেবে থাকে computer যেটা পারছে মানুষের পক্ষেই সম্ভব না এরকম অনেক মানুষের ভাবনা থাকে, বা দেখবে তোমার আহ আহ ইন্ডিয়া তে না সেটা আমি একটা আমেরিকা র video তে দেখেছিলাম তো সেখানে কি হয়েছে আহ তাকে যোগ করতে বলছে মানে just আহ plus minus করতে বলছে যে এতো থেকে যোগ করো এতো থেকে minus তুমি যত digit দেবে calculator এ তোমার যতটা time লাগবে তোমার লিখতে এবং answer টা বের করতে ও মুখে answer টা বলে দিচ্ছে তো এরকম মানুষ আছে পৃথিবীতে যেটা computer এ পারেনা সেটা মানুষে পারে কারণ মানুষেই computer তৈরী করেছে computer মানুষকে নয় হ্যাঁ, সেটাই এখন শিক্ষা জগৎটা অনেকভাবে এগিয়ে গেছে আর সত্যিকথা বলতে এর জন্য তো আমরাই কেননা আমাদের ছাড়া তো এসব হয়না, আজকে করেছি তো সেই পথেই এগোনোর জন্যই আজকে college এ ভর্তি হওয়া আর তোমার college যে শুরু হয়েছে বলছো তো কেমন প্রথম দিন মানে গিয়ে কেমন লাগলো First day তে তো ধরো কম বেশি nervous ছিলাম, হ্যাঁ আর এখানকার আমার যে ওই friend গুলো হয়েছে রামপুরহাট college এ ততটাও nervous ছিলামনা কারণ ওরা পাশে ছিল যাই হোক তো সবারই যদি nervous এর মধ্যে দিয়ে যায় first দিন কিন্তু কি বলোতো আস্তে আস্তে সব জিনিস মেনে নিতে হয় বা সব জিনিস কাছের হয়ে যায় তো সেরকম ই একটা ব্যাপার এখন যাই এখন কোনো problem হয় না, কিন্তু হ্যাঁ প্রথমদিনে যে অভিজ্ঞতাটা বা প্রথমদিন গিয়ে যে এই আনন্দ টা সেটা একটা অন্য level এর ই ছিল কারণ college তো আহ first day তা ধরো একটু অন্যরকমই মজায় কাটে পড়াশোনার থেকে বেশি একটু তোমার মজা দিয়েই কাটে সেখানে teacher রাও মজা দেয় তো teacher রাও আরকি আহ হাঁসির কথা বলে, তো সেদিক থেকে মজা পেয়েছিলাম নাম টাম জিজ্ঞেস আহ মানে আলাপ আলোচনা এইসব জিনিগুলোই first day কেটেছিল তো একটা ধরো কি বলতো যে ভাবনাহীন বা সেটা মনে একটা থেকে যাবে এরকম একটা ব্যাপার ও বাহঃ তাহলে তো ভালো কারণ আমিতো ভয় পাচ্ছিলাম যে প্রথম দিন কিভাবে চলবে কিভাবে শুরু করবো তো তুমি বলাতে একটু সাহস পেলাম তাইনা? সেটাই সেটাই সেটাই, একদমই তো ভালো আহ তাহলে কি বলছো তাহলে আহ মানে আমরা যদি প্রথমদিন যাই বা আমি প্রথমদিন যাই, মানে normally যেমন শিক্ষক শিক্ষিকারা ওখানে সেইভাবেই treat করেন না কোনো ভয় লাগে না কি আমি জানিনা কিভাবে যাবো সেটাই ভাবছি একটু nervous তো আছি, বাড়ির লোক বোঝাচ্ছে যেকিছু হবে না তুই যা কিন্তু কি করবো বলো, আমরা প্রথমে school এ গিয়েছিলাম সেখানেও প্রথমও কাঁদতে কাঁদতে বাবা মা দিয়ে এসেছিলো প্রথমদিন

College টাও কত বড়ো, এতো বড়ো college তো ছোটবেলা থেকে কোনোদিন যাওয়া হয়না এবং এতো মানুষজন এতো আহ বড়ো বড়ো শিক্ষিত sir রা আছেন, কীভাবে ওদের সাথে মানিয়ে নিতে পারবো একটুতো ভয় চলছেই আমার মনে দ্যাখো কোনো জিনিস আমাদের চেনা থেকে হয় না আহ তুমি school এ জোখ যেতে লেগেছ কাউকেই চিনতে না বা আর যাই হোক সেই school টাও তোমার বাড়ি ছিল না But কি বলতো আস্তে আস্তে আমরা সেই জিনিসগুলো মেনে নিতে শিখে যাই এবং আনন্দ পেতে শিখে যাই আনন্দ যেমন আহ নিতে ভালোবাসি আমরা দিতেও ভালোবাসি তো সেই জিনিসটা যখন হয়ে যাবে বা college এর master দের সঙ্গে বা ওখানকার teacher বা ওখানকার student দের সঙ্গে যখন friend circle টা হয়ে যাবে তো সেদিক থেকে তখন আনন্দ টা লাগবে বুঝলে এখন একটু nervous type লাগবে but সেটা clear হয়ে যাবে বুঝলে? বাহ্ সত্যিতো তুমি না বললে কিন্তু সত্যি ভয়টা আহ থাকতো কিছুটা ভয় কমেছে কিন্তু আর যতক্ষণ না এখনো যাচ্ছি প্রথমদিন ওখানে যাচ্ছি, আমি বুঝতে পারবো না তো তারপরে মানে প্রথমদিন

আমার ভর্তির সময় লেগেছিলো তোমার আহ দুহাজার কত something একটা কিছু লেগেছিলো আহ সেখানে একটু charge টাও কম মনে হয় তো সেখানে ওই টাকাটা লেগেছিলো তারপরে তোমার আবার সেই book stray গুলো তো কিনে others সেগুলোই আচ্ছা বই কিনেছিলে আমার এখানে শুনেছিলাম যে আহ এখানে তোমার প্রথমে যখন form fillup এর সময় একটা চারশো টাকা দিয়ে form fillup করতে হয় তারপরে ভর্তির সময় যেতে বললো দুহাজার টাকা আর বই বললো যে বই তুমি কিনতে পারো, বা একটা তুমি library কা~ একটা library library card করতে পারবে এবং সেখান থেকে বই পাওয়া যায়, এই library সত্যি কি বই পাওয়া যায়? হ্যাঁ, library তে কেন পাওয়া যাবে না, তুমি যদি library যাও তো আমাদের ধরো এখানেও লাবে~ library আছে তো তো সেখানে তুমি নাম লিখে দেবে আর তুমি হয়তো বাড়িতে একদিনের জন্য নিয়ে যেতে পারবে তো সেটা নিয়ে গেলে তোমার নামটা লিখিয়ে দিলে ক~ কোন date এ নিয়ে গেলে সেটা লিখে দিলে আর কবে ফেরত দেবে সেটা লিখে দিলে, but সেই date এর যদি এবার তোমার extra change হয় তখন হতে পারে তোমার কাছে fine নেবে বা others কিছু নেবে এরকম একটা ব্যাপার, but library তে books থা~

Library card যখন তৈরী করবো তখন আমাদের documents কি কি লাগবে? Library card তৈরী করবে বলতে আমার সেভাবে অতটা অভিজ্ঞতা নেই হ্যাঁ কারণ card টা আমি এখনো পর্যন্ত তৈরী করিনি, আমি just normally ঢুকেছি ঐখানে বসে পড়েছি তখন আমাদের card টার্ড কিছু নেয়নি, আবার আহ যদি card করতে হয় বলেনি আমাদেরকে সেরকম কিছু তো উম সেরকম আমার জানা নেই তোমার কি জানা আছে? সেরকম কিছু কি লাগে বা কিছু না আমি শুনেছিলাম যে ওর মধ্যে ছবি থাকে নাহলে আমি সেটাই ভাবছিলাম যে কে নিয়ে এসছে বইটা, বা আমি হয়~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 সেটাই সেটাই, একদমই right আহ

সেই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমরা যেমন আহ master কে ভালোবাসি তো সেরকম ভালোবাসা আহ পাওয়ার জন্য যে যে কাজ গুলো করতে হবে সেগুলো আমাদের কেও করতে হবে, কারণ শুধু ভালোবাসলে হবে না ভালোবাসা নিতে হবে এই জিনিসটা মাথার মধ্যে রাখতে হবে পড়াশোনাটা তার জন্য বেশি care করেত হবে পড়াশোনা করতে হবে master এর কথা গুলো শুনতে হবে তাদের আহ যে বিচার গুলো দেয় সে বিচার গুলো মেনে নিতে হবে, এই জিনিসগুলো মাথায় থাকলেই তুমি আস্তে আস্তে এগিয়ে যাবে বুঝলে? আর তখন friendship টাও অনেক বেশি হয়ে যাবে সেটা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

ছেলের মতো করে ভালোবাসবে এবং তারাও আগ্রহী হবে যে ছেলেটা কিভাবে পার~ করছে ওকে একটু শিখিয়ে দেওয়া হোক বা ওর নিজের সাধ্য মতো sir রা নিজের সাধ্য মতো আমাদের পড়ানোর চেষ্টা করে, তো এমনি করে এবং তুমি যদি কোনো subject এ ভালো আগ্রহী হন তো sir রাও চেষ্টা করে যে এই ছেলেটার সত্যি আগ্রহ আছে তো আগ্রহটা একটু বাড়ানো যাক, তো ওরাও খুব support করে শুনেছি হ্যাঁ হ্যাঁ support করে, তো চলো আজকে অনেক কথা বললাম, আমি একটু বেরোবো তাহলে বাড়ি থেকে তো পরে একদিন phone করো এই বিষয় নিয়ে আলোচনা করবো তাহলে পরে একদিন বুঝলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো ভালো থেকো

Tata

একটা ভয়াবহ ভূমিকম্প হয়েছে যেখানে আহ অনেক মানুষ তারা মারা গেছে অনেক মানুষ তারা আহত হয়েছে অনেক বড় বড় building এখানে বড় বড় ঘর বাড়ি সব মাটির সঙ্গে মিশে গেছে আরকি। এই ভূমিকম্পটা খুব ভয়াবহ ছিল। কিছু কিছু ঘটনা দেখে চোখে পানি চলে আসছিলো যেমন দেখতে পাচ্ছিলাম যে যারা উদ্ধার করছিলো ভূমিকম্পে বিদ্ধস্ত মানুষদেরকে তার মধ্যে বাচ্চা যারা এই বাড়ির কংক্রিটের মধ্যে চাপা পড়ে আছে এবং তাদেরকে সেখান থেকে উদ্ধার করা হচ্ছে। খুবই বেদনা দায়ক একটা ঘটনা এতো ভয়াবহ একটা ভূমিকম্প মানুষ কংক্রিটের নিচে চাপা পড়ে আছে বাচ্চারাও পড়ে আছে। শিশুদেরকে উদ্ধার করা হচ্ছে এবং এত পরিমানে ধ্বংসলীলা হয়েছে, যারা উদ্ধার করতে এসেছে সেই মানুষদের পরিমান অনেক কম তো কাওকে কাওকে একদিন বা দুদিন পরপরও এই ভূমিকম্পের স্থান থেকে উদ্ধার করা হয়েছে এই কংক্রিটের নিচ থেকে বাড়ির নিচ থেকে এদেরকে বের করা হয়েছে বিষয়টা থেকে আমরা এটা বুঝতে পারছি যে আমরা প্রকৃতির সঙ্গে এমন কিছু করছি যে প্রকৃতি আমাদের ওপর রাগান্নিত। এবং আমাদেরই কার্যকর্মের কারণে এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হচ্ছে। তুরস্ক সহ বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাই ভূমিকম্প সংঘটন হচ্ছে এবং প্রচুর ধ্বংসলীলা দেখতে পাচ্ছি। আসলে, আমরা আমাদের যে দৈনন্দিন জীবন যাপনের জন্য আমরা গাছ থেকে শুরু করে বনজঙ্গল যেভাবে কাটতে শুরু করেছি তাতে প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে

একটা বাচ্চাকে দেখছিলাম সে কংক্রিট ভাঙার পরে সেই কংক্রিটের একটা ফাঁকা দিয়ে সে তাকে দেখা যাচ্ছে এতক্ষন থেকে একটু একটু করে জল দেওয়া হচ্ছে সে খাচ্ছে একটা বাচ্চা সে কংক্রিটের মধ্যে থেকে হাত বের করেছে নাজানি কত কোথায় কংক্রিটের নিচে মানুষ সহ শিশুরা চাপা পড়ে আছে কিছু লোকদেরকে উদ্ধার কর করতে পারা গেছে কিছু মানুষদের উদ্ধার করতে পাওয়া যায়নি কোনো কোনো মানুষদেরকে বাচ্চাদেরকে দুদিন তিনদিন পরও উদ্ধার করা হয়েছে। জানিনা তারা কিভাবে সেখানে বেঁচেছিল কিন্তু তাদেরকে উদ্ধার করা হয়েছে জীবিত তো এই সব দৃশ্যগুলো দেখার পর আমাদের মনে হয় আমার মনে হয় যে আমাদের সচেতন হওয়া উচিত। কারণ আজ প্রকৃতির সাথে আমরা যা করে চলেছি প্রকৃতি রাগান্নিত হয়ে আমাদের উপর এই সমস্ত কিছু করছে প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হওয়ার পিছনে